এগুলা অ্যাডভেঞ্চার জিনিস করলে মনটা ফ্রেশ হয় আর আমরার খুব বেশি মজা লাগি।

আমার জানামত বেযান জন এরকম আসে একানো বহুদ বড় মাঠ খেলতে খুব বেশি মজা লাগে।

একটা নে আ নেট শপ দেখাত পাওয়া যায় এটা বোথ বালা আমরা লিগিয়া পড়াশুনার লাগে বোথ বালা।

এটা হইলো গিয়া মিষ্টির দোকান মিষ্টির দোকানো একানে বালা বালা মিষ্টি পাওয়া--

আনিয়া তারফরে গিয়া বউরে বিয়া করবো তারফরে গিয়া ইটা--

সেলফ ডিফেন্স উইলে তারা বোধ বালা তারা যেকোনো কিছু সামনা করতে পারব।